আরো দেখতে পারছি যে সাদা রঙ্গের ঘরের উপর গোলাপি রঙ্গের টিন দেওয়া আছে।

আমরা দেখতে পারছি যে এখানে চারিপাশে অনেকগুলি গাছপালা রয়েছে।

আরো দেখতে পারছি যে এখানে আরও অনেকগুলি গর রয়েছে।

আরো দেখতে পারসি যে রুমের বিতরের রং সাদা আরো দেখতে পারসি যে রুমের ভিতরে তারিয়া থেকে আলো জ্বলসে ।

আরো দেখতে পারসি যে এখানে বিল্ডিং -গুলির রং সাদা আরো দেখতে পারসি যে এখানে গাছপালা রয়েসে।

আরও দেখতে পারসি যে এখানে আকাশ দেখা যাচ্চে।

আরও দেখতে পারছি যে এখানে একটি মেয়ে কালো রঙ্গের চুড়িদার পরে আসে।

আরও দেখতে পারসি যে এখানে অনেকগুলি প্লেট রয়েসে আরও দেখতে পারসি যে কাপ -গুলি কাপ -গুলির ওপরে লাল এবং কালো রঙের ডিজাইন করা আসে।

আরো দেখতে পারছি যে এখানে একজন লোক বসে আসে।

আরো দেখতে পাচ্ছি যে এখানে একটি পানির ট্যাংক রয়েসে।

আমরা দেখতে পারছি যে এখানে পাথরের নিচ থেকে ঝর্না পড়ছে।